এটি একটি হেয়ার সেলুন নিউ তাজ হেয়ার সেলুন ।

ও ছাদটি ঢালাই করা হচ্ছে তারা ছাদটিতে বালু সিমেন্ট ঢেলে ঢালাই করছে একজন তা সমান কর--

এখানে নাচ হচ্ছে দুটি মেয়ে ও চারটি ছেলে নাচ করছে একটি ছেলে হাতে রঙের ফোয়ারা--

একজন ব্যাগ নিয়ে ভেতরে বেকে যাচ্ছে।

এখানেঅনেক গুলি মেয়েহাতে সার্টিফিকেট নিয়ে বসে আছে । পেছনে চারটি লোক দাঁড়িয়ে আছে ।

এটি একটি বড় লাল রঙের বাড়ি বাড়িটির সামনে অনেকগুলো মোটরসাইকেল রাখা আছে ।

এটি একটি বড় বাড়ি বাড়িটি সাদা রঙের মিডিল -এ আকাশি রং ক --

পাড়া আছে বাড়িটির আসে পাশে অ-অনেক বড় বড় গাছ আছে সামনে একটা মাঠ আছে।